এখানে দেথো কত গুলো --

দিনটাতে ধুকা সুখা দিনছে ।

এ ছেলে তারপরে এক দেখিনে।

আর গাছ আছে কত ফুল আথে ।

এথানে তোথাও একটা মন্দিল আথে।

লে জল আছে তুলসীগাছ ।